এই সবিতে আমি দেখতে পাচ্ছি একটি ক্লাসরুমের কিসুটা অংশ একজন শিক্ষক সাদা বোর্ডে কিসু লিখে ক্লাস করাচ্ছেন।

দেউলে অনেক কিসু লিখাও আসে এবং একটি লাইটও দেখা যাচ্ছে।

একটিতে লেখা আছে এম_এ মোটরস এবং কয়েকটি গাড়ির ছবিও আছে পিছনের সাইনবোর্ডটিও আছে এম_এ মোটরস নিউ এম_এ মোটরস লিখা--

নীচে কয়েকগুলি গাড়ির সবি আছে কয়েকটি ফোন নাম্বার দেওয়া আসে এবং একটি ঘরের মধ্যে কিসু ভিতরে গাড়ি রাখা আসে এবং বাইরেও অনেকগুলা গাড়ির সবি লাগানো আছে।

সামনে একটি সাইন বোর্ডে লেখা আসে অফিস দা প্রজেক্ট ডাইরক্টর এবং ভিতরের সাইন বোর্ডে লেখা আসে ডি_আর_ডি_এ হাইলাকান্দি।

সাইনবোর্ডে লেখা আছে ডিপার্টমেন্ট অফ ফিজিক্স ভৌতিকো বিভাগ ডিএসটি ফার্স্ট কনসার্ট ডিপার্টমেন্ট ।

সুন্দরভাবে সাজিয়ে খুলা মাঠে কিছু লাইটিংও করা আছে।

অনেক মানুষ কয়েকটি গান পরিবেশন করতেন তাদের সামনে মাইকও দেখা যাচ্ছে বড় বড় সাউন্ড বক্সও দেখা যাচ্ছে।

বোমও ফুটসে চারিদিকে কালারিং লাইটও জ্বলতেসে।

এই ছবিতে আমি একটি বড় বিল্ডিংয়ের ছবি দেখতে পাচ্ছি।

যেটা বেশিরভাগ অংশ গা গ্লাস লাগানো কালো এবং সাদা রংয়ের কিছু বিল্ডিংয়ের অংশ।

ছবিতে আমি দেখতে পাচ্ছি শিলচর রেল স্টেশন -এর কিছুটা অংশ যেখানে একটি রেল -এর কিসু অংশ দেখা যাচ্ছে রেল দাঁড়িয়ে আসে।

চেয়ার এবং একটি সোট টেবিলের মতো রাখা আসে একটি বাক্সের মধ্যে দুটি বড়ো বড়ো ব্যাটারি আসে।

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি একটি সেলুনের ভিতরের কিছু অংশ যার মধ্যে দুজন মানুষ চেয়ারে বসে আসেন।

দাঁড়িয়ে তাদেরকে শেভ করাচ্ছে তাদের গায়ে শার্ট লাগানো আছে।

এই সবিতে আমি দেখতে পাচ্ছি একটি খোলা রাস্তার সামনে কয়েকটি সিঁড়ির মতো বানিয়ে ওপরে একটি বিল্ডিং বানানো আসে।

কয়েকটি ইলেকট্রিক ল্যাম্প পোস্টও দেখা যাচ্ছে।

এই ছবিতে আমি একটি দোকানের কিছুটা অংশ দেখছি যার মধ্যে আছে অনেকগুলি সারিবদ্ধভাবে মাল রাখা আছে।

দু-তিনজন মানুষ ডি_জে গানের বাইদ্য যন্ত্র বাজাতেসেন এবং ঘরের দেওয়ালে কিসু পোস্টারও দেখা যাচ্ছে কিসু লাইটও দেখতে পাচ্ছি।

ওপরে একটি বড় সাদ লাগানো আসে রাস্তার সামনে আরও কিছু গাড়ির অংশ দেখা যাচ্ছে।

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা বাচ্চারা একটি ঘরের গেইটের সামনে কিছু ফুল ছ-ফুলের ছবি আঁকতেছেন।

একটি নৌকা বা জাহাস সেইটি রসি গিয়ে বাঁধানো আসে এর উপরে একটি কুঠার মতো দেখা যাচ্ছে এবং বাম সাইডে কিসু ডান সাইডে কিসু পাতরের অংশও দেখা যাচ্ছে।

বিল্ডিংয়ের সসবি দেখা যাচ্চে সামনেও কিছু বিল্ডিংয়ের সবি দেখা যাচ্চে।

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি ঘরের কিছু অংশ এখান থেকে বাইরের কিছু দৃশ্য দেখা যাচ্ছে যার মধ্যে একটি গাছও দেখতে পায়।

ওপরে কিসু বেলুন ঝুলানো আসে হলুদ সবুজ লাল রঙ্গের এবং কিসু লাইটও দ্যাখতে পাচ্ছি একটা ক্রস চিহ্নও দ্যাখতে পাচ্ছি যিশুখিস্টের মূর্তিও রাখা আসে দ্যাখতে পাচ্ছি সামনে স্টেজে আরো কিসু সাজিয়ে রাখা আসে সামান।

বড় বড় গাছপালাও দেখা যাচ্ছে কিসু অংশ।

সামনে কিছু প্রাচীর পুরানো দেওয়ালের সবি এগুলি দিয়ে বানানো এবং--

কিসু কিসু অংশ ভেঙ্গে পড়েসে নীসে খোলা মাটিও দেখা যাচ্ছে।

এই সবিতে আমি দেখতে পাচ্ছি অনেকগুলা গাড়ি রাখা আসে কিছু মানুষও দেখা--

দাঁড়িয়ে থাকা মানুষজন পুরুষ এবং বসে থাকা একজন মহিলা--

এই ছবিতে আমি একটি রাস্তার সামনে একটি বড় বাউন্ডারি ওয়াল দিয়ে গেট একটা দেখতে পা--

এই সোবিতে আমি দেখতে পারছি চারিদিকে গার্ড ওয়াল দিয়ে একটি বিল্ডিংয়ের কিছুটা অংশ যে বিল্ডিংয়ের কিসু অংশ লাল এবং কিসু অংশ সবুজ রঙ্গের--

উ লম্বা লম্বা পোস্ট লাগানো আছে এবং একটি সাইনবোর্ডও লাগানো আছে একটি সোট গেটও দেখতে পাচ্ছি।

একটি গাসপালাও দেখা যাচ্ছে কয়েকটি কারেন্টের তারও দেখা যাচ্ছে।

এই ছবিতে আমি দেখতে পাচ্ছি এই_এস কলেজের কিছুটা অংশ যার গেইটে লেখা আছে স্মৃক্রীশান সারদা প্লে--

হেভি ভেইকেলসও লিখা আছে কয়েকটি ফ্ল্যাগও দেখতে পাচ্ছি গাছ কয়েকটি গাছেরও কিছুটা অংশ দেখা যাচ্ছে।